C তে স্ট্রিং লাইব্রেরী ফাংশনের কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে আমরা শিখব স্ট্রিং লাইব্রেরী ফাংশন
এটি কিছু উদাহরণের সাহায্যে করব
এই টিউটোরিয়ালটি রেকর্ড করতে আমি উবুন্টু অপারেটিং সিস্টেম সংস্করণ 1110 এবং জিসিসি কম্পাইলার সংস্করণ 461 ব্যবহার করছি
স্ট্রিং লাইব্রেরী ফাংশনের ভূমিকা দিয়ে শুরু করা যাক
এই ফাংশনের গ্রুপগুলি স্ট্রিং এ অপারেশন বাস্তবায়িত করে
বিভিন্ন অপারেশন যেমন কপি করা কনকেটিনেশন সার্চিং ইত্যাদি সাপোর্ট করে
কয়েকটি স্ট্রিং লাইব্রেরি ফাংশন দেখা যাক
এখানে স্ট্রান্সপাই ফাংশন রয়েছে
এর সিনট্যাক্স হল strncpyচার এসটিআর1 চার এসটিআর2 ইন্ট ন এটি স্ট্রিং এসটিআর1 এর মধ্যে স্ট্রিং এসটিআর2 এর প্রথম n অক্ষর কপি করে
উদাহরণস্বরূপ চার strncpyচার হেলো চার ভোর্ল্ড 2 আউটপুট হবে ওয়োলো
এখানে আমাদের কাছে স্ট্রিং 2 থেকে ভো এবং বাকি অক্ষর স্ট্রিং 1 থেকে রয়েছে
এখন আমরা স্ট্রানসিএমপি ফাংশন দেখবো এর সিনট্যাক্স হল স্ট্রানসিএমপি চার এসটিআর1 চার এসটিআর2 ইন্ট ন এটি স্ট্রিং 2 এর প্রথম n অক্ষর স্ট্রিং 1 এর সাথে তুলনা করবে
উদাহরণস্বরূপ ইন্ট strncmpচার আইসিই চার আইসক্রিম 2 আউটপুট 0 হবে
এখন আমরা স্ট্রিং লাইব্রেরী ফাংশন ব্যবহার করা দেখবো
আমি আপনাকে সাধারণত ব্যবহৃত কিছু স্ট্রিং ফাংশন দেখাতে যাচ্ছি
আমি ইতিমধ্যে এডিটরে প্রোগ্রাম লিখে ফেলেছি আমি এটি খুলবো
এখানে স্ট্রিং Lengthলেনথ ফাংশন রয়েছে
আমাদের ফাইলের নাম হল strlenসি এখানে আমরা স্ট্রিং এর দৈর্ঘ্য পাবো
stdioহ্ এবং stringহ্ হিসেবে এটি হল হেডার ফাইল
এটি মেন ফাংশন
এখানে একটি ক্যারেক্টার ভ্যারিয়েবল আর রয়েছে
এটি অশ্বিনী সংরক্ষিত করে
আমাদের কাছে একটি ইন্টিজার ভ্যারিয়েবল লেন1 রয়েছে
এখানে স্ট্র্লেন ফাংশন ব্যবহার করে আমরা স্ট্রিং এর দৈর্ঘ্য পাবো
ফলাফল লেন1 এ সংরক্ষিত হবে
তারপর আমরা স্ট্রিং এবং স্ট্রিং এর দৈর্ঘ্য প্রিন্ট করি
এটি আমাদের রিটার্ন স্টেটমেন্ট
প্রোগ্রাম এক্সিকিউট করি
আপনার কীবোর্ডCtrl Alt এবং T একসাথে টিপে টার্মিনাল উইন্ডো খুলুন
কম্পাইল করতে লিখুন জিসিসি স্পেস strlenসি স্পেস o স্পেস এসটিআর1
Enter টিপুন
লিখুন str1ডট স্লেস এসটিআর1 Enter টিপুন
প্রদর্শিত আউটপুট হল স্ট্রিং অশ্বিনী লেংথ 7 আপনি এখানে গণনা করতে পারেন
123456 এবং 7
আরেকটি স্ট্রিং ফাংশন দেখি
এখানে স্ট্রিং copyকপি ফাংশন রয়েছে
দ্রষ্টব্য যে আমাদের ফাইলের নাম strcpyসি এখানে আমরা টার্গেট স্ট্রিং এ সোর্স স্ট্রিং কপি করব
এখানে সোর্স স্ট্রিং এ আইসিই আছে এটি টার্গেট স্ট্রিং এ কপি করা হবে
এটি আমাদের স্ট্রাকপাই ফাংশন
এখানে আমরা সোর্স স্ট্রিং এবং টার্গেট স্ট্রিং প্রিন্ট করি
এক্সিকিউট করি এবং দেখি
টার্মিনালে ফিরে আসি
কম্পাইল করতে লিখুন জিসিসি স্পেস strcpyসি স্পেস o স্পেস এসটিআর2
Enter টিপুন
লিখুন str2ডট স্লেস এসটিআর2 Enter টিপুন
প্রদর্শিত আউটপুট হল সোর্স স্ট্রিং আইসিই টার্গেট স্ট্রিং আইসিই আরেকটি স্ট্রিং ফাংশন দেখি
এখন আমরা স্ট্রিং compareকম্পেয়ার ফাংশন দেখবো
আমাদের ফাইলের নাম strcmpসি এখানে দুটি স্ট্রিং তুলনা করব
এখানে str1এবং এসটিআর2 রূপে ক্যারেক্টার ভেরিয়েবল রয়েছে
এসটিআর1 আইসিই হিসাবে এবং এসটিআর2 ক্রিম হিসাবে মান সংরক্ষণ করে
এখানে i এবং j হিসাবে ইন্টিজার ভেরিয়েবল রয়েছে
এখানে আমরা এসটিআরসিএমপি ফাংশন ব্যবহার করে সেই স্ট্রিং তুলনা করব
এখানে আমরা এসটিআর1 তুলনা করি যা হল আইসিই এর সাথে হেলো ফলাফল i তে সংরক্ষিত হয়েছে
এখানে আমরা স্ট্রিং 2 তুলনা করব যা হল ক্রিম এর সাথে ক্রিম ফলাফল j তে সংরক্ষিত হয়েছে
তারপর উভয় ফলাফল প্রিন্ট করি
এটি আমাদের রিটার্ন স্টেটমেন্ট
প্রোগ্রাম এক্সিকিউট করি
টার্মিনালে ফিরে আসি
কম্পাইল করতে লিখুন জিসিসি স্পেস strcmpসি স্পেস o স্পেস এসটিআর3
Enter টিপুন
লিখুন str3ডট স্লেস এসটিআর3 আউটপুট 10 হিসাবে প্রদর্শিত হয়েছে
প্রোগ্রামে ফিরে আসি
এখানে আমরা 1 পাই এবং এখানে আমরা 0 পাই
স্লাইডে ফিরে যাই
সংক্ষিপ্তকরণ করি
এই টিউটোরিয়ালে আমরা শিখেছি স্ট্রিং লাইব্রেরী ফাংশন
strlen strcpy strcmp strncpy এবং স্ট্রানসিএমপি নির্দেশিত কাজ হিসাবে স্ট্রিং বেস্ট এবং স্ট্রিং বাস কনকেটিনেট করতে একটি C প্রোগ্রাম লিখুন
ইঙ্গিত strcatচার এসটিআর1 চার এসটিআর2 স্ট্রিং লাইব্রেরীতে অন্যান্য ফাংশন ও অন্বেষণ করুন
এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন httpspokentutorialorgWhat is a Spoken Tutorial এটি কথ্য টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কথ্য টিউটোরিয়াল ব্যবহার করে কর্মশালার আয়োজন করে
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেওয়া হয়
এই বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য কনট্যাক্ট at spoken tutorialঅর্গ তে ইমেল করুন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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য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
অংশগ্রহনের জন্য ধন্যবাদ